এ দৃশ্যটিতে একটি বাস এর মধ্যের দৃশ্য যেকেনে সিট গুলো খুব সুন্দর ভাবে ফাঁকা অববস্থায় কিরকম অবস্থান করে সেটা দেখানো হয়েছে কোনো একটা ভলভো গাড়ি হয়তো কোনো একটা ভলভো গাড়ি।

বার টুরিস্ট কোনো বাস যে বাস টির ভেতরের অংশকে খুব সুন্দর ভাবে সজ্জাইতো করা হয়েছে এবং সেটা তার ছবি রূপে প্রত্যাহিত করা হয়েছে।

এই দৃশ্যটিতে একটি বাজারের দৃশ্য। যে দৃশ্যটির মধ্যে খুব সুন্দর ভাবে সবজিকে সা সজ্জায়িত করা হয়েছে। এখানে ফুলকপি রয়েছে ক টমেটোম রয়েছে কতো মটরশুঁটি রয়েছে।

ছবিটির দৃশ্যে দেখানো হয়েছে একটা বড়ো বিল্ডিং | যার পাশ দিয়ে সুন্দর ভাবে গাছ গুলোকে সজ্জাইতো করা হয়েছে | মাঝখানে মাঠের মাঝখানে একটা গোল রাউন্ড করা রয়েছে।

এই দৃশ্যটিতে দেখানো হয়েছে একটি দূর্গা মণ্ডপ ও দূর্গা প্রতিমা যেখানে সজ্জায়িত হয়েছে হয়তো কোনো একটা দিনের মন্দির মনো মন্দিরে সাইতো রয়েছে দূর্গা প্রতিমা । মানুষজন আসছে।

ঠাকুরকে দেখছে খুব সুন্দর ভাবে ঠাকুর টিকে তৈরী করা হয়েছে খুব সুন্দর ভাবে প্যান্ডেল টিকে তৈরী করা হয়েছে দৃশ্যটি আমার কাছে খুব ভালো।

দূর থেকে অনেক গাছকে দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য মানুষকে মন্ত্রমুদ্ধ করার দৃশ্য দৃশ্যটা আমার কা--

এই দৃশ্যটিতে দেখা যাচ্ছে একটি গাড়ির শোরুম | গাড়ি বলতে চাসিস তৈরি করা রয়েছে হয়তো এটা টোটো -র শোরুম হতে পারে | বা কিংবা অটো -র শোরুম হতে পারে।

পরে ব পরবর্তী কালে এটার বডি তৈরী করা হবে। এগুলো এক একটা চ্যাসিস এখান থেকে গাড়ি বেরোয় এবং গাড়ি তৈরী হয় এবং গাড়ি বিক্রি করা হয় দৃশ্যটি আমার কাছে খুব ভা--

এই দৃশ্যটিতে দেখা যাচ্ছে বেশ কিছু বাস দাঁড়িয়ে রয়েছে হয়তো এটা বাস টারমিনার এখন থেকে মানুষ তাদের যাতা যা যাএির উদ্দেশ্যে।

ছবিটি দৃশ্যে দেখানো হয়েছে। একটা ফাঁকা প্লাটফর্ম । দুটো কুকুর তিনটে কুকুর তারা প্লাটফর্ম - এর মধ্যে শুয়ে রয়েছে। একটি ভদ্র লোক প্লাটফর্ম-এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে। উল্টো দিকে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছে।

বা কোনো কারখানার গ্যারেজ কিংবা গাড়ি গুলো বিক্রির জন্য এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে মন্ত্রমুগ্ধ করেছে।

আঃ ছেলে বা যুবক এই মাঠের মধ্যে তারা শারীরিক কসরত করছে বা কিংবা কেউ খেলছে তাদের খেলার মতুক তারা খেলছে। এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লে--

এবং তার যে গা গু যে মালিক সে দাঁড়িয়ে রয়েছে যে মালকিন সে দাঁড়িয়ে রয়েছে। গরু টিকে যারা সেবা যত্ন করে যারা দেখাশোনা করে তারা দাঁড়িয়ে রয়েছে হয়তো তারা এই দৃশ্য দেখে তাদের নিজেকে অনুভূতি।

এ দৃশ্যটিতে দেখা যাচ্ছে কোনো একটা হয়তো পার্ক -এর দৃশ্য। যে পার্ক -টে পার্ক -এর মধ্যে খুব সুন্দর ভাবে খেলনা গুলো যারা শিশুরা আসে যেখানে খেলনা শোয়িং রয়েছে।

পূজার্চনার স্থান। যারা সুন্দর ভাবে সুন্দর করে সিট গুলো আচ্ছাদিত করে রেখেছে। এই দৃশ্য টি আমার কাছে খুব--

নিচে ছটা তারপরে পাঁচটা তারপরে চারটে তারপরে তিনটে তারপরে দুটো শাড়িতে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এই এটা একা কল্পনীয় বিষয় যেটাকে খুব সুন্দর ভাবে যেকেউ ভাবে সারিবদ্ধভাবে সাজাতে পারে দৃশ্যটি আমার--